এই চারটে কালার -এর শাড়ি ভাঁজ করে রাখা আছে তার চার পাশে রয়েছে আরো নানান ধরনের শাড়ি ।

ওই বাড়ির ফাঁকা দিয়ে হালকা আকাশ দেখা যাচ্ছে | বাড়িটা নোংরা কালো হয়ে গেছে যেন মনে হয় পোড়া বাড়ি |

নন্দ.মেডিকেল.সেন্টার(nondo madical centre) | এখানে ওষুধ পাওয়া যায় | তার উপরে একটা আ বোর্ড টাঙানো | সামনে কেবলের তার অনেক পেছনে গাছপালা ভর্তি।

একটা গোল পা মোছা নীল লাল হলুদ সাদা কালো ঘিয়ে অরেঞ্জ ব্লু কালার এর উ দড়ি দিয়ে কা-করা আছে।

একটা জলাশয়ের মতন জায়ইগা ।